ও কয়েক জন ব্যাক্তি সেই পোস্টার টি আঁকার কাজ করছে। এবং সেই রাস্তায় রোদ্দুর পড়েছে ও দুজন ব্যাক্তি রাস্তা দিয়ে হেটে চলে যা--

বিল্ডিং দেখতে পাচ্ছি মাঝে একটি ছোট আইল্যান্ড মতো দেখা যাচ্ছে যেখানে গাছ পোঁতা রয়েছে অনেক বড়ো বড়ো ছোট ছোট গাছ আছে --

দুটি হারমোনিয়াম রাখা রয়েছে একটি মেল্ হারমোনিয়াম একটি ফিমেল স্কেল চেঞ্জার হারমোনিয়াম রাখা আ--